আকাশ আসে পরিষ্কার আকাশ দেখা যায়।

লাইট জ্বলের দেখা যার ।

একানেও একটা রুমের বিতর দেখা যার।

টাইলস লাগাইল দেখা যার ।

ওহানে রাহা যাহা যেটা যার।

মইদ্যে একজন ব্যক্তি টক্কি লাগাইয়া বহাত আসে।

পিছনে বড় বড় গাসও দেখা যার।

ঘরের সামনে সবুজ লতাপাতা দেখা যার।